এখানে একটি ল্যাপটপ দেখতে পেয়েসি।

পিসনে অনেকগুলো মানুষ দেখতে পেয়েসি।

এখানে একটি বিল্ডিং দেখতে পেয়েছি।

এখানে একটি দোকান দেখতে পেয়েসি অনেক সুন্দর দোকান দেখতে পেয়েসি ।

এখানে একটি ব্যাগ দেখতে পেয়েছি এখানে একটি শিয়ার দেখতে পেয়েছি।

এখানে একটি টেবিল দেখতে পেয়েছি।

এখানে একটি ওভারব্রিজ দেখতে পেয়েসি।

এখানে একটি বাইক দেখতে পেয়েছি।

সামনে একটি ব্রেস রাখা আসে।

এখানে একটা পুলিশ স্টিসন দেখতে পেয়েছি।

এখানে দুজন মানুষ দেখতে পেয়েচি।

শকেস দেখতে পেয়েসি কয়েকটি গডডেজ দেখতে পেয়েসি।

এখানে ছয়টি সার্টিফিকেট দেখতে পেয়েছি।

অনেকগুলা রেলিং দেখতে পেয়েসি অনেক সুন্দর জাগা।

এখানে একটি দোকান দেখতে পেয়েছি।

এই কাসটি করতেসেন দুইজন মা-মানুষ দেখতে পেয়েছি।

সামনে অনেকগুলো গাড়ি দেখতে পেয়েছি।

এখানে একটি সাইনবোর্ড দেখতে পেয়েছি।

এখানে একটি বাক্স দেখতে পেয়েছি।

সামনে গেইটে অনেকগুলো বাল্ব দেখতেসি লাইটিং বড় সুন্দর লাগসে।